লিব্রিঅফিস বেস এর উপর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা লিব্রিঅফিস বেস এ সহজ ফরম সম্পর্কে জানবো
এখানে আমরা শিখব একটি ফর্ম কি
কিভাবে উইজার্ড ব্যবহার করে একটি ফর্ম নির্মাণ করা যায়
লিব্রিঅফিস বেস ব্যবহার করে এখন পর্যন্ত আমরা একটি ডেটাবেস তৈরি ও টেবিল তৈরি করেছি যেখানে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি
কিন্তু কিভাবে আমরা ডেটাবেস টেবিলের মধ্যে তথ্য ঢোকাবো160
একটি উপায় হল টেবিলের সেলে সরাসরি তথ্য লেখা যা আমরা শেষ টিউটোরিয়ালে করেছি
তথ্য প্রবেশ করানোর অন্য একটি দ্রুত পদ্ধতি আছে যেটিতে ত্রুটিও খুব কম হয়
এবং সেটি হল ফর্ম ব্যবহার করা
একটি ফর্ম হল তথ্য ঢোকানোর বা তথ্য সম্পাদনা করার জন্য একটি ফ্রন্ট এন্ড বা ইউজার ইন্টারফেস
উদাহরণস্বরূপ একটি সাধারণ ফর্ম একটি টেবিলের ক্ষেত্রগুলি নিয়ে গঠিত হতে পারে
এখন পূর্ববর্তী টিউটোরিয়ালে নির্মিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
সুতরাং একটি সাধারণ ফর্ম বুকস টেবিলের ক্ষেত্রগুলি দ্বারা গঠিত হতে পারে
এবং এই ফর্মকে এখন বুকস টেবিলের মধ্যে তথ্য প্রবেশ করানোর জন্য ব্যবহার করা যাবে
এখন আসুন শেখা যাক কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়
প্রথমে লিব্রিঅফিস বেস প্রোগ্রাম শুরু করা যাক
যদি বেস প্রোগ্রাম খোলা না থাকে তাহলে নীচের অংশে বাঁদিকে উপস্থিত স্টার্ট বাটন এ ক্লিক করুন তারপর এএলএল programs এর উপর ক্লিক করুন এবার ক্লিক করুন লিব্রিঅফিস সুইতে এবং তারপর লিব্রিঅফিস বেস এর উপর ক্লিক করুন
এখন ওপেন আন এক্সিস্টিং ডেটাবেস ফাইল বিকল্পের উপর ক্লিক করা যাক
রিসেন্টলি ইউজড ড্রপ ডাউন বাক্সে আমাদের লাইব্রেরী ডাটাবেস দেখতে পাওয়া উচিত
এখন এটি নির্বাচন করুন এবং ফিনিশ বোতামে ক্লিক করুন
যদি লিব্রিঅফিস বেস আগে থেকেই খোলা থাকে তাহলে লাইব্রেরী ডাটাবেস ফাইল libraryওডিবি খুলতে উপরের ফাইল মেনুতে ক্লিক করুন এবং তারপর ওপেন ক্লিক করুন
অথবা ফাইল মেনুর মধ্যে রিসেন্ট Documents এর উপর ক্লিক করুন এবং নির্বাচন করুন libraryওডিবি এখন আমরা লাইব্রেরী ডাটাবেস এ আছি
বাম প্যানেলের ডাটাবেস তালিকায় ফর্মস আইকনের উপর ক্লিক করুন
উল্লেখ্য দুটি উপায়ে একটি নতুন ফর্ম তৈরি করা যায়160 ডিজাইন ভিউতে ফরম তৈরি করা এবং উইজার্ড ব্যবহার করে ফর্ম নির্মাণ করা
এখন দ্বিতীয় বিকল্পের উপর ক্লিক করা যাক উসে উইজার্ড টো ক্রিয়েট ফর্ম এখন আমরা একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি যা লিব্রিঅফিস রাইটের উইন্ডোর অনুরূপ
এবং এর উপরে আমরা একটি পপআপ উইন্ডো দেখতে পাচ্ছি যাতে লেখা ফর্ম উইজার্ড
এই উইজার্ড এর মাধ্যমে আসুন আমাদের প্রথম ফর্ম তৈরি করা যাক যেটি বুকস টেবিলের উপর ভিত্তি করে হবে
এটি করার জন্য ৮ টি ধাপ বামপাশে দেখা যাচ্ছে
আমরা এখন প্রথম ধাপে আছি - ক্ষেত্র নির্বাচন
ডান পাশ থেকে টেবলস ওর কোয়েরিস নামক ড্রপ ডাউন থেকে TablesBooks নির্বাচন করুন
এর নীচে আমরা বামপাশে উপলব্ধ ক্ষেত্রগুলির একটি তালিকা দেখতে পাচ্ছি
ডানপাশে আমরা ফর্ম এ উপস্থিত ক্ষেত্রগুলি দেখতে পাচ্ছি
আমরা শুধুমাত্র সেই ক্ষেত্রগুলিকে এখানে সরিয়ে নিয়ে যাবো যেগুলি আমাদের ফর্ম এ প্রয়োজন হবে
এখন জোড়া তীর চিহ্ন বাটনে ক্লিক করুন
লক্ষ্য করুন বামদিক থেকে সব ক্ষেত্রগুলি ডানদিকে সরে গেছে
যেহেতু আমরা বুকিড ক্ষেত্রটিকে নিজের নম্বর নিজেই তৈরী করতে নির্দেশ দিয়েছি তাই এটা ফর্মে প্রয়োজন হবে না
সুতরাং এই ক্ষেত্রটিকে বামদিকে ফিরিয়ে আনা যাক
ডান দিকের BookId এর উপর ক্লিক করুন এবং যে বাটনে একটি লেস থান বা ক্ষুদ্রতর চিহ্ন রয়েছে সেটি ক্লিক করুন
ঠিক আছে এবার পরবর্তী ধাপে যেতে নীচে উপস্থিত নেক্সট বাটনে ক্লিক করুন
দ্বিতীয় ধাপ
যেহেতু আমরা একটি সহজ ফর্ম তৈরি করছি এখন এই ধাপটি উপেক্ষা করা যাক এবং শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করুন
আমরা এখন পঞ্চম ধাপে আছি160 নিয়ন্ত্রক গুলি সাজানো
পটভূমি তে আমরা বুকস টেবিল দেখতে পাচ্ছি
অ্যারেঞ্জমেন্ট ওএফ থে মেইন ফর্ম লেবেলের নীচের চারটি আইকনের উপর ক্লিক করুন
ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পটভূমি উইন্ডোতে লেবেলগুলির এবং শিরোনাম লেখক ইত্যাদির টেক্সট বাক্সগুলির বিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে
প্রথম বিন্যাস অর্থাত কলামনার - লেবেলস লেফ্ট বা স্তম্ভাকার লেবেল বামে ব্যবহার করা যাক এবং প্রথম আইকনের উপর ক্লিক করুন
এখানে লেবেলগুলি বামদিকে এবং টেক্সট বাক্সগুলি ডানদিকে আছে যেমন একটি সাধারণ কাগজ ফর্মে থাকে
এখন আমাদের পরবর্তী ধাপে যেতে নেক্সট বাটন ক্লিক করুন
আমরা এখন ষষ্ঠ ধাপে আছি160 সেট ডাটা এন্ট্রি
আমরা এখনকার জন্য এই ধাপটি ছেড়ে দিচ্ছি এবং পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি
সপ্তম ধাপ160 স্টাইল বা শৈলী প্রয়োগ
লক্ষ্য করুন আমরা যখন তালিকা বাক্সের এক একটি রঙের উপর ক্লিক করছি উইন্ডোর পটভূমির রঙ সেই অনুযায়ী হয়ে যাচ্ছে
বরফ নীল নির্বাচন করতে সেটিকে ক্লিক করা যাক
এখন সর্বশেষ ধাপে যাওয়া যাক
অষ্টম ধাপ
আমাদের ফর্মের একটি নামকরণ করা যাক
আপনি আপনার পছন্দ অনুযায়ী নামকরণ করতে পারেন
এখনকার জন্য নামে ওএফ থে ফর্ম লেবেলের নীচে উপস্থিত টেক্সট বাক্সতে একটি বর্ণনামূলক নাম লিখুন বুকস দাতা এন্ট্রি ফর্ম এখন ফর্ম নির্মাণের পরে আমরা কি করব160
আসুন ফর্মটি নিয়ে কিছু কাজ করা যাক
অর্থাত আমরা ফর্মটিকে তথ্য ঢোকানোর জন্য ব্যবহার শুরু করবো
ফরম এর নকশা পরিবর্তন করতে আপনি মডিফাই থে ফর্ম নির্বাচন করতে পারেন এটি আমরা পরে দেখবো
000737 000710 এখনকার মতো ফর্ম তৈরী হয়ে গেছে
এবার নিচের ফিনিশ বাটন এ ক্লিক করুন
এখন আমরা আমাদের প্রথম সরলতম ফর্ম তৈরী করে ফেলেছি যার উইন্ডোর শিরোনাম বুকস দাতা এন্ট্রি ফর্ম লক্ষ্য করুন টেক্সট বাক্সগুলির মান রয়েছে যেমন আন অটোবায়োগ্রাফি জওহরলাল নেহেরু ইত্যাদি
এই মানগুলি কোথা থেকে এলো160
আমরা বেস টিউটোরিয়ালের পূর্ববর্তী অংশে এই মানগুলিকেই বুকস টেবিলের মধ্যে সরাসরি লিখেছিলাম
এখন এই ফর্মটি তথ্য ঢোকানোর জন্য প্রস্তুত
ট্যাব কি ক্লিক করে প্রতিটি মানে যেতে পারেন
লক্ষ্য করুন ফর্মটি এখন দ্বিতীয় বই এর তথ্য দেখাচ্ছে এবং বর্তমানে শিরোনাম হল কনকোয়েস্ট ওএফ সেল্ফ প্রতিটি বই এর তথ্যে বা যেগুলিকে অন্যভাবে রেকর্ড বলা হয়ে থাকে সেগুলিতে যেতে আমরা ডানমুখী কালো ত্রিভূজ আইকনের উপর ক্লিক করতে পারি যেটিকে নীচে ফর্মস নেভিগেশন টুলবারে দেখা যাচ্ছে
লক্ষ্য করুন এখানে পাঁচটি রেকর্ড এর মধ্যে তৃতীয়টি প্রদর্শিত হচ্ছে
লক্ষ্য করুন যখন এই কালো তীর আইকনের উপর কার্সার আনা হয় তখন বেস টুল টিপস দেখায়
প্রথম রেকর্ড পূর্ববর্তী রেকর্ড পরবর্তী রেকর্ড এবং সর্বশেষ রেকর্ড
এছাড়াও আমরা রেকর্ডগুলির মধ্যে চলাচল করতে এগুলিকে ব্যবহার করতে পারি
এখানেই LibreOffice এ সহজ ফরম এর উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি একটা ফর্ম কি160
উইজার্ড ব্যবহার করে কিভাবে একটি ফর্ম নির্মাণ করা যায়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
এই প্রকল্প httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা টিউটোরিয়াল টি অনুবাদ এবং রেকর্ড করেছি
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়